এটা একটা মেন রোডের এর ছবি রোডের এর মদ্যে একটু ছায়া দেখা যাইতেছে অপজিট সাইডে এ অনেকগুলি ইলেকট্রিকের এর পোল আসে তার-টার আসে।

এটি একটা খুবই সুন্দর জায়গার একটা সবি একটা ফোয়ারা টাইপের।

এটি ঘোড়া টুরা দিয়া সুবই সুন্দর করে বানানো হইতাছে।

এটা একটা পার্কের ছবি যা দিনের বেলা নাওয়া হইছে বাচ্চা টাচ্চা খেলতাছে পার্কের মধ্যে অনেকগুলি ইকুইভমেন্ট আছে।

আর আপাতত একটা গেটও দেখা যাইতাছে গেটের ওয়ালের মধ্যে নীল কালার আছে।

খুবই ছোট একটা হরিণ বাচ্চা হরিণ।

যা রাতেরবেলা নেওয়া হয়েছে পেট্রোল পাম্পটা একদম খালি বাট দেখতে খুবই সুন্দর একদম নতুন আর খুবই ডিজাইন করা।

আর বিল্ডিংয়ের মধ্যে অনেক কিছু ছবি-টবি আঁকা আছে সাদা কালারের বিল্ডিং ।

দুইটা ডাম্বেল ও আছে নিচে রাখা পিছনে গ্রীন কালারের ব্যাকগ্রাউন্ড তার মধ্যে আলো ঠালো জ্বলতাছে খুবই ডিজাইনভাবে সুন্দরভাবে আছে সাইডে একটা ফুলের গুচ্ছাও আছে রেড ।

পিছনে একটা ওয়াল আসে নিচের দিকে রেড উপরের দিকে একটু লাইট কালার ।

যা বাইরের থেকে নেওয়া হইসে এমনভাবে নেওয়া হয়েসে অনেক লম্বাভাবে দেখা যাইতা--

বাট অনেকগুলি লাইক টাইট আছে আর খুবই ডেকোরেটেড ভাবে রাখা হয়েছে সবজিগুলি।

ভেতরে অনেকগুলি বুসিমালের দোকান আছে একটা টিউবলাইটও জ্বলতাছে সামনেও আছে অনেকগুলি জিনিস লটকানো বাট আপাতত কোন লোকজন দেখা যাইতাছে না ছবিতে।

একটা সিট আছে যেটা কি একটু পারপেল কালারের সিট ।

আর ওয়ালও আছে পিছন দিকে একটা ইলেকট্রিসিটি ওয়াড়ের লাইনও আছে একটা ল্যাম্পও আছে।

এখানে একটা গাড়ির সামনের ছবি যার সামনের জায়গাটা খোলা।

আর মেকানিকটা একটা শার্ট পইরা রয়েছে সাদা কালারের আর সাইডের দিকে একটা লোকের হাতও দেখা যাইতাসে বাট লোকটার মুখটা দেখা যাইতাসে না।

খুবই একটা বৃষ্টি বৃষ্টি ভাব দেইখা বুঝা যাইতেছে অনেকে একটা ইসমুদিং ভাইব খুবই ভালো।

পাহাড় প্লাস অনেকগুলি ঘাস টাস আসে আর এখানে একটা রোডও -ও আসে ছোট মোটো রোড অনেকগুলি ঘরটরও আসে যা দূর থেকে দেখা যাইতেছে।

উল্টা সাইড এ অনেকগুলি বাইক স্কুটি ও রাখা আসে একটা লোকও আইসে মুখের মধ্যে ব্লার --

পিছন দিকে একটা ফ্লেক্সও আছে ফ্ল্যাকটায়-ফ্ল্যাক্সটা একদম বু-ব্লু কালারের আর এখানে এ_পি লেখা আছে।

একটা বিল্ডিংয়ের ছবি বিল্ডিংয়ের সামনে একটা স্ট্যাচু আছে সাদা কালারের একটা ব্রিজের উপর।

এটা একটা ফ্যাক্টরী এর ছবি যা ফ্যাক্টরি ইন্টিরিয়ার টা একদম হোয়াইট হোয়াইট ।